বস ডেস্কটপ এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে বস ডেস্কটপ এনভাইরনমেন্ট এর সাথে পরিচিত হবো
এখানে অধিকতর ভারতীয় ভাষা সমর্থিত প্যাকেজের সাথে বস লিনাক্স 342 ব্যবহার করছি
স্লাইড মিনিমাইজ করি
এখানে আপনি বস ডেস্কটপ দেখছেন
আপনি উপরে বাম কোণায় স্থিত মেন মেনু দেখছেন
এটি খুলতে কীবোর্ডে Alt এবং ফ1 একসাথে টিপুন
অথবা অ্যাপ্লিকেশনস মেনুতে টিপুন
অ্যাপ্লিকেশনস মেনুতে শ্রেণীকরণ পদ্ধতিতে সংস্থাপিত সকল অ্যাপ্লিকেশন রয়েছে
এই অ্যাপ্লিকেশনস মেনুতে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন সম্পর্কে শিখি
তাই অ্যাপ্লিকেশনস অ্যাক্সেসরিজ ক্যালকুলেটর এ যাই
ক্যালকুলেটর গাণিতিক সাইন্টিফিক বা ফাইনান্সিয়াল গণনা করতে সাহায্য করে
ক্যালকুলেটর খুলতে এটিতে টিপুন
কিছু সহজ হিসাব চেষ্টা করি
এখন 5 গুণন 8 লিখে ইকুয়াল টু চিহ্ন টিপুন
চিহ্ন টেপার বদলে আপনি Enter কী ও টিপে পারেন
এখন ক্যালকুলেটর বন্ধ করতে ক্লোস বোতামে টিপুন
এখন আরেকটি অ্যাপ্লিকেশন দেখি
এটি করতে অ্যাপ্লিকেশনস এ ফিরে গিয়ে অ্যাক্সেসরিজ এ যাই
অ্যাক্সেসরিজ এ গেদিত টেক্সট এডিটর এ টিপুন এবং সেটি খুলুন
এখন আপনি স্ক্রিনে গেদিত টেক্সট এডিটর দেখেছেন
এখানে কিছু টেক্সট লিখে সংরক্ষণ করি
লিখুন হেলো ভোর্ল্ড
ফাইলটি সংরক্ষণ করতে সিআরটিএল এবং S কী টিপুন অথবা ফাইল এ গিয়ে সেভ এ টিপুন
তাই আমি ফাইল এ গিয়ে সেভ এ টিপি
সেভ এএস ডায়ালগ বাক্স খোলে
এটি ফাইল সংরক্ষণ করতে ফাইলের নাম এবং স্থান এর জন্য জিজ্ঞাসা করে
তাই নামে ফীল্ডে হেলো ডট টিএক্সটি লিখি এবং সংরক্ষণের স্থান হিসাবে ডেস্কটপ নির্বাচন করি
সেভ এ টিপি
গেদিত উইন্ডো বন্ধ করে যাচাই করি যে আমাদের ফাইল ডেস্কটপ এ সংরক্ষিত হয়েছে কিনা
এখন ডেস্কটপ এ গিয়ে দেখতে পারি যে এখানে হেলো ডট টিএক্সটি ফাইল রয়েছে
আমাদের টেক্সট ফাইল সফলভাবে সংরক্ষিত হয়েছে
এই ফাইলটি খুলতে এতে দুইবার টিপুন
এখানে হেলো ভোর্ল্ড টেক্সট রয়েছে
গেদিত টেক্সট এডিটরে একাধিক লোকাল ভাষা ও লিখতে পারি
এটি কিভাবে করে তা দেখি
গেদিত টেক্সট এডিটরে CTRL এবং স্পেস বার টিপুন
আপনি নীচে ডান কোণায় একটি ছোট বাক্স দেখতে পারেন
এটিতে টিপুন
হিন্দি ইনস্ক্রিপ্ট নির্বাচন করুন
আমি হেলো ভোর্ল্ড লিখব
টেক্সট হিন্দিতে পরিবর্তিত হয়েছে
এখন হিন্দি তে গিয়ে ফোনেটিক নির্বাচন করব
আমি ফোনেটিক ব্যবহার করে ওয়েলকাম লিখব
এখানে ওয়েলকাম শব্দটি হিন্দিতে রয়েছে
এখন সেভ এ টিপুন
এই টেক্সট এডিটর বন্ধ করে অ্যাক্সেসরিজ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ এপ্লিকেশন টার্মিনাল দেখি
তাই অ্যাপ্লিকেশনস এ ফিরে গিয়ে অ্যাক্সেসরিজ এবং টার্মিনাল এ যাই
টার্মিনাল কে কমান্ড লাইন বলে কারণ আপনি এখান থেকে কম্পিউটাকে কমান্ড দিতে পারেন
এটি গুই এর থেকেও অধিক শক্তিশালী
টার্মিনাল সম্পর্কে আরো জানতে একটি সহজ কমান্ড লিখি
তাই এলএস লিখুন এবং Enter টিপুন
এটি বর্তমানে কর্মরত ডিরেক্টরিতে সকল ফাইল এবং ফোল্ডার তালিকাভুক্ত করে
এটি হোম ফোল্ডার থেকে ফাইল এবং ফোল্ডার প্রদর্শন করে
হোম ফোল্ডার কি তা আসন্ন টিউটোরিয়ালে দেখবো
টার্মিনাল কমান্ড পরের লিনাক্স স্পোকেন টিউটোরিয়ালে ভালোমত ব্যাখ্যা করা হয়েছে
এখন টার্মিনাল বন্ধ করি
এখন আরেকটি এপ্লিকেশন দেখি অর্থাৎ আইসওয়েসেল ভেব ব্রাউসের এটি বস অপারেটিং সিস্টেমে ডিফল্ট ওয়েব ব্রাউজার
অ্যাপ্লিকেশনস ইন্টারনেট এবং আইসওয়েসেল ভেব ব্রাউসের এ টিপুন
আইসওয়েসেল হল ফায়ারফক্স এর পুনঃ চিহ্নিত সংস্করণ
এই ব্রাউজার ব্যবহার করে আপনার ইমেল বা নেটে কিছু তথ্য খুঁজতে পারেন
গুগল সাইটে যাই
এড্রেস বারে যাওয়ার শর্টকাট কী হল ফ6 অথবা আপনি এখানে এড্রেস বারে টিপতে পারেন
আমি wwwgooglecoin লিখব
লেখার সময় কিছু সম্ভাব্য বিকল্প দিলে আপনি একটি বাছতে পারেন অথবা সম্পূর্ণ এড্রেস লিখে Enter টিপুন
এখন গুগল সার্চ পেজে রয়েছি
সার্চ বারে স্পোকেন টিউটোরিয়াল লিখুন
স্পোকেন টিউটোরিয়াল প্রথম বিকল্প হিসাবে রয়েছে
এটিতে টিপুন
এটি স্পোকেন টিউটোরিয়াল হোম পেজ খুলবে
এখন এটি বন্ধ করি এবং এগোই
এখন অ্যাপ্লিকেশনস এবং তারপর অফিস এ টিপি
অফিস মেনুতে লিব্রিঅফিস বিকল্প যেমন রাইটের সিএএলসি ইমপ্রেস রয়েছে
এটি লিব্রিঅফিস সংকলনের ওয়ার্ড প্রসেসর স্প্রেডশিট এবং প্রেসেন্টেশন কম্পোনেন্ট
স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে এর উপর টিউটোরিয়াল রয়েছে
আপনি এটি অন্বেষণ করুন
এখন অ্যাপ্লিকেশনস এ গিয়ে সাউন্ড ভিডিও মেনু অন্বেষণ করি
এটি বস ওএস এ উপলব্ধ বিভিন্ন প্লেয়ার বিকল্প প্রদর্শন করে
ভিডিও বা অডিও ফাইল চালাতে যে কোনো একটি বিকল্প ব্যবহার করতে পারেন
এখন অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখি
প্লেসেস মেনুতে যাই
এখানে প্রথম বিকল্প হল হোম ফোল্ডের
এটি খুলি
বস ওএস এ প্রত্যেক ইউসারের পৃথক হোম ফোল্ডার থাকে
হোম ফোল্ডারে আমরা আমাদের সকল ফাইল এবং ফোল্ডার সংরক্ষণ করতে পারি
আমাদের অনুমতি ছাড়া অন্যেরা তা দেখতে পারে না
ফাইল অনুমতি সম্পর্কে অধিক তথ্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে লিনাক্স স্পোকেন টিউটোরিয়ালে প্রাপ্তিসাধ্য
আমরা হোম ফোল্ডারে আমরা ডেস্কটপ ডকুমেন্টস ডাউনলোডসহ মিউজিক ইত্যাদি ফোল্ডার দেখতে পারি
লিনাক্সে সবকিছুই একটি ফাইল
ডেস্কটপ ফোল্ডারে দুইবার টিপে এটি খুলুন
গেদিত টেক্সট এডিটরে সংরক্ষিত একই হেলো ডট টিএক্সটি ফাইল এখানে রয়েছে
এটি ডেস্কটপ এ থাকা ফোল্ডারের অনুরূপ
এখন ফোল্ডারটি বন্ধ করি
এখন থিম বদলানো দেখি
উপরে ডান কোণায় যান এবং সেখানে প্রদর্শিত ইউসার নেমে টিপুন
আমার ক্ষেত্রে ইউসার নেম স্পোকেন হওয়ায় আমি এটিতে টিপব
এখন সিস্টেম সেটিংস বিকল্পে টিপুন
সিস্টেম সেটিংস ডায়লগ বাক্স খোলে
ব্যাকগ্রাউন্ড আইকনে টিপুন
তালিকা থেকে যে কোনো একটি চয়ন করুন
একটি নতুন ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখাবে
ডায়লগ বাক্স বন্ধ করুন
এখন অ্যাপ্লিকেশনস মেনুতে উপলব্ধ সিস্টেম টুলস বিকল্পে আসবো
এই মেনুতে থাকা বিকল্প ডেস্কটপ এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন পরিচালন করতে সাহায্য করে
সিস্টেম টুলস অ্যাডমিনিস্ট্রেশন এবং সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের এ টিপুন
এটি অবিলম্বে অনুমোদনের জন্য পাসওয়ার্ড লিখতে বলে
পাসওয়ার্ড লিখে অথেন্টিকেট এ টিপুন
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার সম্পর্কে বিশদ বিবরণ পৃথক টিউটোরিয়ালে রয়েছে
আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
সংক্ষেপে এখানে শিখেছি বস ডেস্কটপ মেইন মেনু এবং বস লিনাক্স ওএস এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ